সুন্দর লাগছে দেখতে। এবং ওপরে খোলা আকাশ রয়েছে যা মনোরম লাগছে দৃশ্য়টি দেখতে । এবং লোকগুলো একে অপরের সাথে তাকিয়ে আছে ।

ও নীল রঙের বর্ডার দেওয়া আছে তাতে। বাড়ির বাইরে দিক থেকে সিঁড়ি নেমে যাচ্ছে এবং তার সামনের বাড়িটিতে কাপড় মেলা আছে নীল রঙে--

সামনে কিছু নুড়ি স্টোন চিপ পাথর আছে। সামনে একটি লাইট পোস্ট -ও রয়েছে যাতে তার ঝুল--

পিছনে বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে। সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে সেটি কমলা রঙের লাল রঙের বর্ডার দেওয়া। এবং সামনে একটি খোলা --

বোঝা যাচ্ছে রাস্তাটি সোজা চলে গেছে। এটি একটি দিনের বেলা দৃশ্য়। গম্বুজ গুলো বিল্ডিং -টির বেশ মোটা মোটা।

একটি পোস্টার দেখা যাচ্ছে। লন -টা তে দুটো গাড়িই রয়েছে বোঝা যাচ্ছে। এবং এটি দিনের বেলা দৃ--

এই একটি পাহাড়ি এলাকা যার সামনেটা সুন্দর সবুজে বনাঞ্চল। বড় বড় গাছ রয়েছে। পিছনে গাছ দেখা যাচ্ছে। ওপর--

দেখা যাচ্ছে যেখানে দুটো বাচ্ছা খেলা করছে। জলের মধ্যে পিছনে যে রেলিং গুলো রয়েছে ব্লু কালার -এর।

এ একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি অত্যন্ত সুন্দর লাগছে। মাঠটি পাঁচিলে ঘের --

দূরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি অত্যন্ত সুন্দর লাগছে। মাঠটি পাঁচিলে ঘে--

রয়েছে। তাতে একটি ছোট পান্ডেল করা আছে। বাড়িটি সাদা রঙের । এটি একটি দিনের বেলার দৃশ্য়। উপরে খোলা --

পেছন দিকে একটা দরজা বোঝা যাচ্ছে। সামনে দেওয়ালে বেশ কিছু সচেতনতা মূলক পোস্টার লাগানো রয়েছে। টেবিল -এর ওপর সবুজ কাপড় --

পিছনদিকে একটা দরজা বোঝা যাচ্ছে। সামনের দেওয়ালে বেশ কিছু সচেতনতামূলক পোস্টার লাগানো রয়েছে। টেবিল -এর ওপর সবুজ কাপড় --